এবং দুটি ট্রাক সেখানে আছে।

ট্রাকটির পিছনে একটি গর দেখা যাচ্ছে।

সবিটিতে একজন মানুষ দাঁড়িয়ে আছ--

ওফিসটির উপরে লাইট লাগানো আছে।

সাইনবোডটিতে লেখা আছে সুস্থ ভারতের বিশ্বস্ত গবেষণা কেন্দ্র।

টেচুতির সামনে দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে।

ছবিটিতে একটি দোকান দেখতে পাচ্ছি।

দুকানের সামোনে একজন আঙ্গুর বিক বিক্রি করছেন।

সেটিতে কিউব এ_টি_এম লেখা আছে।

এটিএমের সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন।

এখানে দুটি ল্যাপটপও দেখা যাচ্ছে।

দুকানের বিতরে অনেক মাল সামান রয়েছে।

অটো গুলোর পাশে সাদা রঙ্গের গাড়িও দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি সাইনবোর্ড লাগানো আছে।

বাড়ি বেড়া দেওয়ার তারও দেখা যা--

দুকানের দেওয়ালে একটি নূর একটি স্কুটারের ছবি দেকা যাচ্ছে।

ছবিটিতে একটি নদী দেখতে পাচ্ছি।

ছবিটিতে একটি দুকান দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি পোস্টার লাগানো আছে।

সোবিটিতে একটি গির্জা দেখা যাচ্ছে।

এবং রাস্তা দিয়ে একজন মানুষ আস্তে দেখা যাচ্ছে।

চার্চটির উপরে একটি ক্রস দেখা যাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে।

জলাশয়টিতে সে সূর্যের কিরণ পড়ছে।

দোকানটিতে একটি কারেন্টের বোর্ডও আসে ।

এটির পাশে একটি জলের পাইপও আছে।